আচ্ছা দুটো আছে ছোটো ছোটো গাছে হ্যালো --

দেখতে খুব সুন্দর লাগছে জলাশয়টি জলপূর্ণ বলে আমার মনে হচ্ছে এখানে।

এইটি কোনো একটি মন্দির হবে সেই মন্দিরের পুজো দেওয়ার জন্য--

বা স অ মন্দিরটি দর্শন করার জন্য বিভিন্ন জায়গা থেকে--

এবং হরিণ কি ভাবে খাচ্ছে এইরকম কিছু দেখা যাচ্ছে সম্ভবত--

বাড়ি নিয়ে যায় বলে আমার মনে হয় |

এখানে কিছু খাওয়া আছেগুলো। খাওয়ারও খাচ্ছে মনে হয় গুলো। খুব সুন্দর লাগছে এই ফলগুলো।

যে একটি চিড়িয়াখানা |

এই ব্রিজ টি খুব সুন্দর লাগছে কি সুন্দর বাঁকানো ব্রিজ সমুদ্র--

দৃশ্যমান এইসব জিনিস দেখতে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এবং তা দেখে --

আমি উ যে চিত্রটা ছবিটি দেখছি--

আমি দেখতে পাচ্ছি যে--

এখানে যে ছবিটা দেখানো হয়েছে দেখে মনে হচ্ছে এটা কোনো নদীর ছবি হবে নদীর দুই পাশে--

এই পরিবেশ দেখার জন্য অনেক মানুষ এখানে আসে মনে হয় ।

একজন মো দাঁড়িয়ে আছে সাদা পোষাকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা জন্য |